আধার card এ তে মানে fingerprint উম আহ তোর scan যদি না হয় তো অনেক সমস্যায় পরবি তুই. বুঝতে পারছিস? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি হ্যাঁ দেখ আহ তুই ধর বাইরে কোথাও গেলি বাইরে কোথাও গিয়ে তুই ধর by chance আহ কোনো কারণে ধরা পরে গেলি মানে উম আহ by chance বলতে গেলে ধর তুই দোষী না হয়ে ধরা পরে গেলি তখন তুই যদি আঁধার card দেখাস যদি তোর fingerprint বা retina scan করে যদি না match হয় তাহলে কিন্তু তোকে এখানে দোষী সাবস্ত করে দেবে হ্যাঁ হ্যাঁ বুঝতে হ্যাঁ বুঝতে পেরেছি তাতো বটে এবার দ্যাখ আঁধার card যদি ঠিক ঠাক থাকে তাহলে তো বেশি ভালো হয় যখন এখ~ এখন যখন তখন আমার ঠিক নাই তখন আমাকে ঠিক করতে হবে ধর কিছু ঝামেলায় যদি আমি জড়িয়ে যাই এখনই আঁধার card যখন আমার চাইবে তখন যদি আমি বলি আমার update করা নেই এ নেই তো ওটা তো শুনবে না ওরা

হ্যাঁ আজই আজই যদি যাই বলতে কিন্তু আজ তো যাওয়া হবে না মানে একটুকু ধর বাড়ির কাজ ছিল মানে এই একটু কাজটা করে নিতাম তারপর ধর কাল সকালবেলায় চলে যেতাম ও আর সেদিন তো তোর সঙ্গে দেখা হল তা তোকে বলতে মানে তুই যে আমার তোর documents গুলো আমার bag এ ভোরে দিলি নিয়ে আর নিতে হবে সেটা তোর মনেই নেই নাকি? আরে তোকে এবার কি বলব কি বলি বল মানে এতই কাজের চাপ মানে দিনকার দিন মানে এতই চাপ পরে যাচ্ছে এক আধ দিন, মানে কি বলবো ঠিক ঠাক খাবার time পাইনা জানিস? ও খবরদার এরকম ভুল করিস না যে তুই ও মানে তোর documents অন্য কারোর কাছে রেখে খবরদার যাস না এবার তুই আমি বলে আমি না হয় ঠিক আছি যে আমার কাছে সব documents গুলো আমি ভালো করে রেখে দিয়েছি কিন্তু খবরদার অন্য আহ মানে উহ এরম করিস না হ্যাঁ হ্যাঁ তার জন্যই তো এবার আমি এমনিতেই ধর থুয়ে মানে নিয়ে যাইনা ঘর থেকে কিছু বারও করিনা ঠিক আছে? এবার দরকারের সময় যখন লাগবে তখন তো নিয়ে যাই ওই টাই উম তাহলে তুই এ~ এক কাজ কর তুই যখন ফাঁকা পাবি তাহলে তুই আমার কাছে চলে আসিস ঠিক আছে? তোর তো documents গুলো আমার কাছেই আছে যে আহ তাহলে তুই এখানে update টা করে নিয়ে চলে যাস ঠিক আছে? উম হ্যাঁ ওইখান থেকে ওই দোকান থেকে করে নিবো তখন তুই~তুই তো থাকবিস এবার তুই থাকলে তো আরও ভালো হয় ধর এমনিতে তোর কোনও অসুবিধা নেই তুই যার যা করবি ওইটাই এবার ধর তো তুই করবি আমি দেখবো ধর এখন দেখতেই যাবে কদিন হম তা তো বটেই এখন দেখতে যাবে কিন্তু দেখ আহ আহ এখন আহ যেহেতু আঁধার card update শুরু করেছি তো মানে একটু প্রথম প্রথম অসুবিধাতো হবে কারণ ধর আহ আমার তো সেরকম আগে তো practice করেছি বলতে গেলে ধর আহ আগের দু তিন মাস থেকে কাজ করছি তো একটু তে মানে সমস্যা হয়তো আমারও হবে বুঝতে পারছিস? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি ও হ্যাঁ এবার এবার একটু একটু সমস্যা বলতে তো তুই এখন অনেকদিন থেকে ধর কাজে যাসনি, চালাসনি একটুকু হাতের speed টা কমবে তবে দিমাগ তো তার কমবে না হ্যাঁ সেটা ঠিক বলেছিস যে আমি যেগুলো শিখেছি সেগুলো তো আর ভুলবো না হাতের speed টা না হয় কমে যেতে পারে হ্যাঁ আমি ওটাই বলতে চাইছি

ওই যে বললাম আহ তুই তাহলে তোর গ্রামের বা আশেপাশের গ্রামের যতগুলো মানে এই রকম আছে লোক আছে যে এখনো আঁধার card তৈরী করেনি বা বাচ্ছারা বাচ্ছারা কি হয় মানে ধর বাচ্ছাদের এখনো আঁধার card তৈরী করাইনি তারপরে ধর উহ আঁধার card কারোরই ভুল আছে বা নাম ভুল আছে এই রকম কেউ যদি থাকে তাহলে অবশ্যই তুই নিয়ে আয় এখানে আমি কিন্তু মানে টাকার demand টাও বেশি করবো না আমি কম টাকাতে করে দেব মানে কি হয় অন্য online এ center গুলো যে টাকাটা নেয় সেই তার থেকে আমি কমে করে দেব হ্যাঁ তো তবে আ~ আরেক জনের ও ছিল বুঝলি আমার মত মানে একই একই সমস্যা মানে কি বলতো মানে ওরও ধর বয়েস ভুল আছে আর তোর ধর ওর নিজের নাম ভুল আছে ঠিক আছে?

হ্যাঁ তাহলে তোরা দুজনেই চলে আসিস হম উম দেখ আহ আমি আমার জন্য বলছি না শুধু উম আহ আহ শুধু আমার সুবিধার জন্য বলবো এ টা না তুই ধর আহ তুই যদি ঠিক না করিস তো অসুবিধা কিন্তু তোরই হবে হ্যাঁ ওটাই আমিও ও এবার ও আমাকে বলছিলো যে চলনা আমাকে নিয়ে চল যেখানে ঠিক হয় তো আমি বললাম যে আমিই তো নিজে জানিনা তোকে নিয়ে যাবো কি কোথায় এবার আমি দেখলাম যে তুই এদিকে তো আমাকে phone করলি এমন time এ তাহলে ভালোই হলো ওকেও তাহলে আমি বলে দিবো তাহলে ও উ তাহলে মোটামোটি পুরা পুরা ঠিক হয়ে যাবে ওর ও হম আর জানিস তো মানে আহ আধাঁর card এ হলে অনেক সমস্যা এই দেখ আমার মায়েরই দেখ আহ আমার মায়ের ঠিক আছে bank এ একটা আহ আহ মানে টাকা আছে ঠিক আছে টাকা সেদিন bank থেকে টাকা তুলতে গেলো আঁধার card নিয়ে কিন্তু fingerprint match করলো না হ্যাঁ

আহ টাকাটা তুলে নিয়ে এল ঠিক আছে এসে আবার মাকে বললাম যে মা দেখি আরেকবার দিয়ে তোমার fingerprint match করছে কিনা নিয়ে কি হলো যখন আবার fingerprint নিয়ে যখন টাকা transaction করতে গেলাম তখন দেখছি আবার নিচ্ছে মানে তখন bank এ গিয়ে নিলো না কিন্তু এখানে নিলো

ওটা ওটার problem তোর আহ মানে কি হয় তো আহ fingerprint যখন দিস উম তখন কি আহ তোর হাতটা মানে কি যদি ঘেমে থাকে বা পিচ্ছিল কিছু থাকে কি হয় তোর fingerprint টা আহ ঠিকঠাক পরে না বুঝলি তো সেই জন্য ওটা হয় কিন্তু দ্যাখ আহ যদি scanner এও problem থাকে আহ তোর আহ scanner যদি অনেক পুরোনো হয় বা যদি আহ একটু কম কাজ করে তো দেখবি bank গুলো তে বেশি হয় কারণ bank র কি হয় মানে scanner গুলো অনেক গুলো হাত পরেনা নিয়ে আহ কি হয় খারাপ হয়ে যায় অনেক তাড়াতাড়ি সে জন্য হয়না হ্যাঁ তো তখন যখন তুই যখন এটা করতে চাইতিছিস যে দোকান আমি খুলবো তাহলে তুই এক কাজ করিস মানে scanner তাহলে ভালো মানে একটা ভালোই নিয়ে আসবো মানে অত ওই ইয়ে নিয়ে আসলে হবে না তো? না আমি আঁধার card এর জন্য দেখব একটা must ইয় পাওয়া যায় scanner পাওয়া যায় না সেই আহ একটু বড় size এর

আমি ওই scanner গুলো নিয়ে আসবো হ্যাঁ ওটাই ভালো এবার তুই দেখ যদি ওম~ওই রকম ছোট খাটো নিয়ে আসিস তো তোর দিন কার দিন খারাপই হয়ে যাবে তাহলে তো এদিকে তাহলে তো দোকান খোলার কোনো মানেই হবে না হ্যাঁ আর আমার দেখনা মানে আমার আঁধার card যখন আমি ঠিক করবো ভাবছি

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওটাই তাহলে আমার খারাপ নিয়ে লাভ কি বল তাহলে তো loss টা সেই আমারই হবে তাই না? হ্যাঁ তার জন্যই তো বলছি মানে যখনই কিছু নিয়ে আসবি মানে একটু ভালো কিছুই নিয়ে আসতে হবে এতো দামি এখন এখন করিয়ে নিই পরে নিয়ে নেবো ওই রকম করলে কিন্তু হবে না হম আচ্ছা আহ আ~আমি উম বলছিলাম কি আহ তোর আহ যেই কাকুটার আহ মানে বাচ্চা হলো সেটার তো অনেক মানে আঁধার card তৈরী করেছে এখনো? না না ওর হয়নি বুঝলি ওর টা বার করবো হ্যাঁ ওর টা বার এখন বা~ বার করতে গেলে তো মানে ওর তো এখন কিছুই হয়নি হিসেবে মানে কিছুই হয়নি বলতে তাও কি লাগবে তাও ওর documents এখন?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 হ্যাঁ আমি ওইটাই ওইটাই ওইটাই বলছিলাম

বুঝলি? বুঝতে পারলি তো? হ্যাঁ পুরো বুঝতে পেরেছি ঠিক আছে তো তাহলে মানে তাহলে আমি কালকে সকালে যাবো বলছিস তো? হাট সকালে কি তুই আমার কাছে যখনই আসবি তুই তখনই আমাকে ফাঁকা পাবি কারণ আমি তোর জন্য সব সময় ফাঁকা ও ঠিক আছে, তাহলে আজকে আর যাওয়া হবে না বুঝেছিস?

আচ্ছা বেশ আহ তুই আহ উম কালকেই আসিস আহ কিন্তু সব কিছু ঠিক ঠাক দেখে নিয়ে আসিস আর

হ্যাঁ বুঝতে পেরেছি যা যা নিয়ে যাবো পুরো documents আমি সাথে করে নিয়ে যাবো তাই তো? হম আর তোর documents তো আমার কাছে আছেই

আচ্ছা আহ বেশ তাহলে অ~ অনেক কথা ওরে হলো তাহলে তুই আমার সঙ্গে একবার উম আহ কালকে তো আসছিস দেখা হবে. ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ কাল দেখা হবে ওই খানেই আর যা যা সব ঐখানে তখন তখন বলে নেবো। আলোচনা করে নেবো। আচ্ছা বেশ রাখলাম

হ্যালো, খাই খাই restaurant থেকে বলছেন। হ্যা আমি আসলে খাবার order করব। সেই জন্য আমি phone করছিলাম। আপনাদের কি কি আছে অ menu তে সেটা জানার জন্য। একটু জানালে ভালো হয়। আমি বলতে চাইছিলাম যে আমি যদি মোমো order করি বা দুরুন আমি কাবাব order করব সেগুলা কি আমি পাবো। আচ্ছা, আর হ্যা আমি আসলে কিছুক্ষণ পরে order করতাম। আর বলছিলাম কি? যে আম একটু খানি amount টাকার ব্যাপারটা একটু খানি বলবেন। যে মেমোটা কত দাম, বিরিয়ানির কত দাম, half plate বা full plate এর বা আপনাদের এখানে chinese কি কি পাওয়া যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। আর বিরিয়ানী। আচ্ছা এক plate বিরিয়ানী একশো টা। আচ্ছা এটা কি chicken বিরিয়ানী? আচ্ছা আলু আর ডিম কি সেটার মধ্যে থাকবে with egg ওটা কি ডিম সাথে থাকে? আচ্ছা ওই ডিমের জন্য আপনারা কত টাকা নিচ্ছেন। আচ্ছা মানে ওটার একটা আলাদা করে বলে দিতে হবে। তাইতো। আচ্ছা। আর বলছিলাম যে, আমি আসলে কদিন পরে একটা। আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে। তো আমি ভাবছিলাম যে আপনাদের ওখান থেকে খাবার order করব। তো জন্মদিনের আরকি অনুষ্ঠান আছে। আমার। হ্যা রাত্রি বেলার দিকে dinner এ খাবার লাগবে। আমি বিরিয়ানী ধরুন full plate এর মতো order মত করব। আর আপনি । তার আগে একটু জানাবেন আপনাদের fish fry কেমন দাম আছে। মানে হচ্ছে Chicken Cutlet হচ্ছে বা Fish cutlet হচ্ছে Eighty five দুটোই eighty five । আচ্ছা ঠিক আছে বলছিলাম যে আমরা আমরা যদি অনেকটা, আমরা অনেকটা জিনিস Order করব, মানে ধরে নিন কুড়ি থেকে পচিশ Peace এর মত Order করব। তাহলে দাম টা কি একটু খানি কম হবে। মানে দেখুন আমরা তো মানে ওই জন্য আপনাকে ফোন করা জানার জন্য । যদি একটু খানি দামটা কম হয় তো খুব ভালো হয়। সুবিধা হয়। যেহেতু একসাথে এতটা জিনিস Order করা হচ্ছে।

আচ্ছা। আসলে দেখুন আপনি বলছিলেন যে, পঁচাশি টাকা, তো পঁচাশি টাকা যদি Chicken Cutlet এর দাম হয়। আমি পঁচিশটা যদি নি। তাহলে পঁচাশি In to পচিশ যদি করি আমি। গুন করি। তাহলে দু হাজার, দু হাজার একশো পচিশ টাকা হচ্ছে। যেখানে আপনি দু হাজার টাকা নিলেন। একশ পচিশ টাকা তো ছাড় করতে পারবেন আশা করি। না না নিশ্চয়। আমি ওটার সাথে বিরিয়ানি ও Order দোব। আপনি যে বললেন অ কত একশো আশি টাকা করে আপনাদের বিরিয়ারি। ওটা আপনি ধরে নিন পচিশ Plate order করব। তো ওখানে তো সাড়ে চার হাজার টাকার মত হচ্ছে আমার। তো সাড়ে চার। আর তার সাথে যদি আমি আরো দু হাজার টাকা। ওটার যেটা হচ্ছিল আরকি দু হাজার একশা টাকা। আমি সেটা দুহাজার টাকা দিয়ে আপনাকে ওই সাড়ে ছয় হাজার টাকা দিবো। আসলে আর এটা তো পরের কথা। আজকের জন্য Order করব বলে আপনাকে ফোন করেছিলাম। তো ভাবলাম যে একই বারে বলেই দি। কারন আমরা ওইখান থেকে যেহেতু খাবার দাবার আনি আসলে। আমাদের খুব ভালো লাগে। আর আপনাদের ওই Branch টাই। আপনাদের ওটাই আবার আমাদের এখানে আমাদের কাছে এসে খুলেছে। তো ও জন্য ভাবলাম যে এখান থেকে নিলেই ভালো হয়। তাই জন্য ফোন করলাম। আজকে ভাবছিলাম এক Plate মোমো নিবো তার সাথে একটু খানি Chicken রেশমি কাবাব নিবো। Chicken রেশমি কাবাবের কেমন দাম আছে। আচ্ছা ওটাতে আট Peace থাকবে তাহলে। তাইতো। আপনাদের ওই জিনিস টা আমার খুব ভালো লাগে। আচ্ছা ঠিক তাহলে আজকের জন্য Order টা নিয়ে নিন। এক Plate Chicken রেশমি কাবাব আর এক Plate মোমো।

না না আমি আসলে ওটাই বলালম, যে আমি Order করে দিচ্ছি। আপনাদের ওখান Dileviry এর ব্যবস্থা আছে। আমি তো শুনেছিলাম। আপনাদের Dilivery র ব্যবস্থা আছে। তো দিয়ে গেলে ভালো হয়। আমি Address টা আমার বাড়ির বলে দিবো। হ্যা সেটা হচ্ছে। আজকে তো পচিশ তারিখ। এই সামনে রোববার আছে। ঠিক আছে। সামনে রোববার বলতে এই ঊনত্রিশ তারিখ পরবে। হ্যা মনে উনত্রিশ তারিখ রাত আটাটার দিখে যদি একটু দিয়ে যান তো খুব ভালো হয়। Fish Cutlet পচিশ Plate । Fish Cutlet পচিশাটা আর বলছিলাম আপনি কা সালাদ দিচ্ছেন Fish Cutlet । আচ্ছা। ঠিক আছে। তাহলে এখন আপনি সালাদ টা Cancel ই রাখুন। আ ঠিক আছে লাগবে না। আপনি তাহলে যেটা আছে সাড়ে ছয় হাজার এর টা Confirm । একদম সঠিক রকমভাবে জানিয়ে দিচ্ছি আর কিছুখন পরে। আপনি আজকে যে টাকাটা হয়েছে যখন আমাদের যে ছেলে যে দিতে আসবে খাবার। তখন আমি Cash এ তার হাতে দিয়ে দিবো। আর আপনাদের কি কোন আলাদা করে কোন কি Deliviry জন্য টাকা নেওয়ার ব্যবস্থা হয়। নাকি ওটা আপনারা Free তেই বিনা পয়সায় দিচ্ছেন।

আচ্ছা মানে আজকে আমি যেটা Order করেছি। আরা পঞ্চাস টাকা Add করতে তাহলে কত টাকা হচ্ছে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে সেই টাকাটা, আমি আপনার ছেলে যেই আসবে তাকে দিয়ে দিবো। না না, সেই দিনের জন্য আমি বললাম। ওইটুকুনি থাকবে। বাকিটা আমি আপনাকে আধঘন্ট পর জানিয়ে দিবো। আর আজকে খাবার কতখুনের মধ্যে আসবে। আমি যেটা সেটা আপনাকে message আমার address টা যেটা আছে ঠিকানাটা, সেটা আমি এখনি আপনাদের যেটা আছে দেওয়া নাম্বার সেই নাম্বার এ message করে দিচ্ছি। সেখানে আপনার delivery আজকে দিয়ে দিবেন, আর। সেই দিন ও মানে অ~ আগামি যেই রোববার আছে ঊনত্রিশ তারিখ, ঊনত্রিশে মে, সেই দিন ও সেই ঠিকানাটিই দিবেন। কিন্তু সেই দিন কিন্ত সন্ধ্যা সাতটা থেকে আটটার দিকে দিলে ভালো হয়। আমি আপনাকে আবার phone করে নিবো। একটু সেটা খেয়াল রেখে দিবেন। আর একটু ঠিক ঠাক যেন quantity টা থাকে। আর আজকের টা, আজকের টা আধঘন্টার মধ্যে দিয়ে দিন তাহলে আমি delivery টা যখন আসবে টাকা দিব। ঠিক আছে, ঠিক আছে। thank you ।

হ্যাঁ বল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 এইতো ভালো আছি ভালো আছ তুমি হ্যাঁ বাড়িতে সবাই ভালো আছেন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 কেন পুঁচকুটার জ্বর ঠিক হয় নি এখন ওদের আর জ্বর ঠিক হয় ওদের তো আজকে ঠিক হচ্ছে ধরো কালকে ভালো থাকছে পরশু দিন আবার জ্বর এমা ডাক্তার দেখালেন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 উম না না ছোট ওষুধও খেতে চাইবে না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 মায়ের কাজ তো করবে হ্যাঁ তারপর রান্না করতে লাগছে খুন্তি নিয়ে আহ উম মানে করছে এমা লেগে টেগে গেলে কি হবে গো আগুনের সামনে না না আগুনের সামনে দিয়ে না মানে এমনি সে কড়াই বসাবে gas এ দিয়ে ধরে খুন্তি নিয়ে নাড়াবে মানে ও রান্না করে খাওয়াবে আরকি সবাইকে

সেদিক কাকু কাকিমা ঠিক আছে তো ওনাদের ও বয়স হচ্ছে সেটাই। দিয়ে বলো কি করছো এখন তাহলে এইতো কাজ টাজ করে একটু বসলাম দেখলাম তোমার কোন পাত্তা নাই একবার phone করি তো কি হল তোমার ওই উম তুমি বলছিলে ব্যবসা করবে কিছু শুরু করলে নাগো এখন শুরু করতে পারিনি তবে আমি starting করে দিয়েছি, আমি একটা যেই সে বলছিলাম না দোকান করবো সেটার জন্য এই ধরো বাঁশ এসব দিয়ে একটা চালা তৈরী করে না গ্রামে যেমন দেখ না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

হ্যাঁ মাটিটা তো লাগবে মাটিটা তো খুবই দরকার ওটা দিয়েই তো শুরু হবে সেটাই কারণ আমি পুরোটা মাটি দিয়ে করবো এখন পরে তখন পাকা করবো হ্যাঁ পাকার থেকে বেশি এখন এখন তো চারিদিকে পাকা জিনিসই দেখা যায় মাটির জিনিস আর কৈ সেটাই সেই জন্যে আমি ভেবেছি যে পুরো মাটিটা করবো এবং খড়ের চাল থাকবে মনে সেই একটা করবো বুঝলে আচ্ছা বেশ ভালো শুরু কর একটু একটু করে শুরু করতে লাগ সেটাই কারণ নিজের ব্যবসার মত কিছু নেই না না প্রথমে একটু কম লাভ হবে আস্তে আস্তে বাড়বে তখন বেশ লাভ হবে ব্যবসাতে খুব লাভ

একদম সেটাই তো হয়েছে তাই না এখন কিন্তু মানে মানুষের পরিস্থিতি এমন যে কিছু করার থাকছে না না না কিছু করার থাকছে না আমাদেরকেই দেখ দিন রাত boss এর গাল শুনছি এটা হচ্ছে না ওটা হচ্ছে না এ বা~ বাড়ি যেতে যাব কাজ হো কাজ বাকি আছে কাজটা এক্ষুনি লাগবে deadline হ্যাঁ তা বাড়ি গিয়েও শান্তি নাই বাড়ি গিয়েও কাজ meeting সব কিছু চলছে সেটাই তারপর বাবা বলছিল নাকি আমাকে যে এখন তাহলে এই ব্যবসাটা করতে হবে না সে mobile repairing যে ব্যবসাটা হয় না mobile repairing

খারাপ না ধরো আমি এমনি headphone charger তারপরে mobile এর cover এসব গুলো বিক্রি করে না recharge ও আচ্ছা আচ্ছা হ্যাঁ mobile এর যেগুলো দরকার পরে সেগুলো হ্যাঁ mobile এর ধরো সব রকম parts এ সবের দোকান কর কারণ এখন তো মানুষের mobile ধরো mobile ছাড়া চলছে না মানুষ না না mobile ছাড়া কিচ্ছু চলছে না সেই একটা দোকান করতে বলছিল কিন্তু বাবার যুক্তিটা খারাপ না কিন্তু ওই দোকানটা করার জন্য position চাই মানে যেকোন জায়গায় বুঝলে হ্যাঁ ওইগুলো গ্রামের দিকে খুব একটা হবে না শহরের দিকে হলে বেশি ভালো চলবে আরো কিছু রাখতে পারবে তুমি হ্যাঁ তুমি একদম ঠিকই বলছ শহরে হলে তো ধরো ভালো চলবে কারণ শহরে তো প্রত্যেকটা মানুষের কাছে android বা smart phone আছেই একদম একদম

না আর থাকলেও ওই কথাটাই হয় তো খুব অন্য গ্রাম শহরে গিয়ে ভালো লাগলো না ফেলে দিল কিন্তু গ্রামে কি একটা জিনিস কিনল তো খুব যত্নে রাখে তো হয় তো কিনল ওটাই যত্ন করে করে আছে হ দরকার পড়ে না এরকম কিন্তু শহরে সেই জন্য বাবা বলছিল হম বল শহরে রোজ না রোজ কিছু না কিছু লাগবেই হ্যাঁ একদম তারপর ধরো এই mobile এর glass এগুলো তো ধরো মানুষের টুক টাক লাগেই সেই জন্য একটা দোকান করতে বলছিল বাবা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 দেখে আমি একটা ভাড়া নেব বলেছিলাম একটা দাদা হয় তা দাদা ভাড়াটা দিল না ও বলছে আমি নাকি দোকান করবো তবে এখন অব্দি কোন দোকান খুললে না অথচ ভাড়া দিল না আমাকে দেবে না বলে বলল বাহানা এগুলো যানোতো

হ্যাঁ mobile এর ব্যবসায় প্রচুর লাভ কারণ দেখ কারো না কারো রোজ glass ভাঙছে, কারো না কারো রোজ আহ headphone দরকার পড়ছে আর mobile এর সাথে সাথে তুমি headphone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 হ্যাঁ তারপর ধরো এই charger mobile এর charger তারপর যে neckband bluetooth headphone গুলো খুব এখন চলছে যে market এ দেখছি হ্যাঁ neckband তো খুবই চলছে, মানে airpods থেকে আহ যেটা শুধু কানে লাগায় ওটার থেকেও neckband টা বেশি চলছে হ্যাঁ ওটা একটা খারাপ দিক কি বলতো যদি কান থেকে পড়ে যায় তুমি খুঁজে পাবে না যদি ধরো রাত্রিতে পড়ে গেল বা কোথাও এটা একটা মুশকিল ওটাই ওটাই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 না না যদি পড়ে যাই আর উম neckband এ কি বলতো আহ কিছু হলে তুমি ওটা ফট করে আহ গলায় ঝুলিয়ে নিতে পার হ্যাঁ গলায় ঝুলে থাকলে তোমার অতটা দেখবে risk থাকে না পড়ে যাওয়ার ভয়টা থাকে না না পড়ে যেতে গেলেও তুমি বুঝতে পার মনে হবে গলা থেকে কিছু একটা নেমে যাচ্ছে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 না না খারাপ হলে খারাপ হল মানে ব্যাস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

হ্যাঁ কারণ দেখনা ওর microphone টা কোথায় আছে ওর কানে আছে কিন্তু neckband এ কি গলায় যেটা ঝুলছে ওখানে microphone টা আছে তাহলে গলার থেকে মুখটা distance টা খুব একটা দূর না সেই জন্য খুব ভালো কথা শোনা যায় উম খুব সুন্দর শুনতে পাবে সেই জন্য ভাবছি বাবা তাই বলছিল যে আমাকে যে এই দোকানটা খুললে চলত তারপর ধরো এখন তো যা online এ বাজার ধরো এই যে এই শ্রম card update তারপর voter card এর সাথে আধার card এর link এ সব তো হামেশাই চলে আসছে তাই না হ্যাঁ তুমি ওই দোকানটা খুলে একটা কাজ করতে পার দোকানটা খুলে একটা printer একটা computer যদি তুমি লাগিয়ে রাখতে পার তাহলে তোমার xerox এরও হবে print out ও হবে form fillup ও হবে সবই হবে

হ্যাঁ গো এখন সবাই গ্রামের দিকেও দেখবে print out দরকার পড়ছে বা xerox দরকার পড়ছে, একটা xerox এর জন্য কত দূরে দূরে আসতে হচ্ছে ওদের